তিন চারটে পিলারের মত দেখা যাচ্ছে নীচে জল দেখা যাচ্ছে বাঁ সাইড - এ রাস্তা একটা নদী যাওয়ার রাস্তা দূর থেকে একটা লোককে দেখা যাচ্ছে অনেকটা বন দেখা যাচ্ছে ।

বড় মাঠ দেখতে পাওয়া যাচ্ছে। মাঠটা সবুজ ঘাসে ভর্তি । তার সাইডে অনেক বড় বড় গাছ।

অনেক বড়ো একটা ফার্ম এর মতো দেখা যাচ্ছে তা-তা-তার পেছনে একটা এবং গাছও দেখা যাচ্ছে সামনে একটা উম ঘেরা-- একটা লোহার কি-কিছু বোঝা যাচ্ছে না সেটা দেখা যাচ্ছে।